এবং সূর্যের আলো পড়ে এ এক অপূর্ব দৃশ্য আমরা দেখতে পা--

এবং এটি ও প্লা য়া ইয়েলো রঙের এ প্লাস্টিক -এর চেয়ার -ও আমরা এখানে দেখতে পাচ্ছি।

এখানে বেশ কিছু ও ও ও বেসিন দেখতে পাচ্ছি এর সুন্দর সুন্দর ডিজাইন করা বিভিন্ন রকম কালার -এর এ এ ডিজাইন করা বেসিন দেখতে পাচ্ছি কিছু প্যানি -ও দেখতে পাচ্ছি।